এটা একটা বুদ্ধ মূর্তি রয়েছে। এখানে তিনটি মূর্তি আছে। সোনালি কালারের বুদ্ধ মূর্তিটা। মন্দির টা খুব সুন্দর।

এটা একটা ঘর। দেওয়ালে একটা ছবি আছে। বই এর একটা রেক আছে। অনেক বই সাজানো রয়েছে টেবিল রয়েছে।

এটা একটা ব্রিজ । ব্রিজ -এর উপ ব্রিজ এর উপরে--

পরে দাড়িয়ে আছে। পাশে অটো আছে। নিচে অনেক লোক দেখা যাচ্ছে।

এটা একটা স সরকারি সংস্থা। ওয়েস্ট বেঙ্গল এর সে এখানে চারটে গাড়ি দাড়িয়ে আছে।

অনেকরকম অনেক দোকান দেখা যাচ্ছে।

দেখা যাচ্ছে বিস্কুট দেখা যাচ্ছে। পৌছি কোম্পা--

একটা দোকান এটা একটা দোকান। এখানে ব্যাগ দেখা যাচ্ছে অনেক|

একটা চায়ের দোকান। চায়ের দোকানের সামনে তিন চারটে ভদ্রলোক দাঁড়িয়ে চা খা--